একটা ছবি উক্ত ছবিটিতে কতগুলি বাচ্চা ক্রীড়া প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে বলে মনে হচ্ছে তাঁরা একসাথে ছোট ছোট ছেলেরা এবং কিছু মেয়েরা --

তো ছবিটি কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানের। যার সামনে অনেকগুলি গাড়ি রাখা আছে। এবং যার ওপর তলার বিল্ডিং টি মেরামত করা হচ্ছে।

এই অনুষ্ঠানটিতে অনেক গুলো মানুষ জমায়েত হয়েছে খুব সুন্দর সাদা নীল বেলুন দিয়ে সাজানো এবং ওপর দিকে খুব সুন্দর একটি যীশু খ্রীষ্টের ক্রস দেখতে পাচ্ছি আমি।

মাঝের কিছু অংশে জল রয়েছে। এবং চারিদিক থেকে সুবৃস্তিত অংশ । এখানে সুন্দর ভাবে প্রাকৃতিক শোভা আমরা উপভোগ করতে পারি।

এবং সামনে দিয়ে কিছু কচুরিপানা দেখতে পাচ্ছি এখানে প্রাকৃতিক পরিবেশ খুব মনোরম।

উক্ত ছবিতে আমরা একটি একসাথে অনুষ্ঠানের অংশ দেখতে পাচ্ছি যেখানে প্রচুর মানুষ একসাথে অংশ গ্রহণ করেছে। একটি গাড়ি থেকে কিছু লোক নামছেন |